হলুদ নীল সবুজ সবকিছু রং- ই আছে সে নাচছে একটি স্টেজ - এর ওপর।

নিচেও অনেক দুধ বিক্রি হচ্ছে সঙ্গে জলের বোতল। একটি লোককেও দেখা যা--

এবং তার নিচে কিছু বাইক - ও রাখা রয়েছে এবং দু-উ দিকে দুটো অ্যা-অ্যাম্বুলেন্স -ও রাখা রয়ে--

এই ছবিতে দেখানো হয়েছে প্রচুর লোকেরা পা তুলে হাত বার করে বসে আছে। তারা যোগ ব্যায়াম করছে এবং কোনো শিক্ষককে এখানে দেখানো হয়নি।

কোন লোককে আমি দেখতে পাচ্ছি না এই ডাক্তার দুটি ছাড়া।